এখানে দুটি দরজা রয়েছে যে দুর দরজা দুটির রং সাদা রংগের।

যেখানে একজন গান করছেন একজন তবলা বাজাচ্ছেন এবং একজন বীণা বাজাচ্ছেন ।

মলটি খুব সুন্দর করে আলো আলোকিত করা।

মলটির ওপরে অনেকগুলি লাইট লক্ষ্য করা যাচ্ছে এবং মলটির মধ্যে বিভিন্ন রকমের পোস্টার লাগানো রয়েছে প্রাইস অনুযায়ী।

মাঝখানে অনেকগুলি পোস্টার দেখা যাচ্ছে।

একপাশের দেওয়ালে অনেকগুলি দেবদেবীল ছবি লাগানো রয়েছে।

একটি টেবিলের দুটি খাবারের প্লেট এবং একটি ড্রিংকসের গ্লাসও রয়েছে যার মধ্যে একটি স্ট্রও রয়েছে।

এই অফিস এর ওপরের সিলিং এ একটি ফ্যান এবং দুটি লাইট ও দেখা যাচ্ছে দেওয়ালে --

দুটো বড় বড় টায়ার লক্ষ করা যাচ্ছে এবং বাদবাকি গাড়িগুলো দাঁড় করানো রয়েছে।

রাস্তার মধ্যে দুজন মহিলাকে হেঁটে যেতে ধেকা যাচ্ছে।